এখানে একটা পোল দেখা যাচ্ছে তার নিচে একটা ছোট্ট নদী মতো দেখা যাচ্ছে।

এখানে একটা মিশন স্কুল দেখা যাচ্ছে। তার সামনে অনেকটা বড় জায়গা আছে এবং বৈদ্যুতিক খুঁটি আছে।

স্কুল টার রং পুরো সবুজ এবং তার চারিপাশে বৈদ্যুতিক তার গেছে আর গাছপালা দেখা যাচ্ছে এবং আকাশ দেখা যাচ্ছে।

ছে এবং স্কুলটা পাঁচিল দিয়ে ঘেরা পিছনের দিকে গাছপালা আর সাদা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে।

ছে এবং স্কুলের পিছনে অনেক বড়ো বড়ো গাছপালা এবং আকাশ দেখা যাচ্ছে।

এবং তার পাশে একটা বড়ো বাড়ি দেখা যাচ্ছে। তার আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে। আকাশে মেঘ হয়ে আছে এবং ঘাসপালা মাঠে ভর্তি ।